তার পিছন দিকে বেশ কিছু গাছ লক্ষ্য করা যাচ্ছে মোটা মোটা।

একটা পিয়ানো আছে -এ-এ। একটা ল্যাপটপ আছে-এ-এ --

আ দুতলা বাড়ি দেখা যাচ্ছে তার সামনে আরো একটা একতলা ছোট বাড়ি-ই--

মাঝখান দিয়ে একটা রাস্তা চওড়া-আ।

এটা একটা পোস্টার সাদা আর ওপরটা নীল--

যেখানে-এ-এ তিনটে লোক বসে আছে-এ--

দূরে একটা রিক্সা ভ্যান দেখা যাচ্ছে।

বা লাইন দিয়ে সুপারি গাছ দাঁড়িয়ে আ--

সাদা রঙের একটা র‍্যাক ।

গাছ-ছ দেখা যাচ্ছে উঁচু উঁচু।

সারি সারিসেখানে ভিভো বলে।